কফি শপ দেখাচ্ছে জাকার নাম আছে জিস কফি শপ আহ কফি মিলছে বহুত হি মহাজ্ঞা কফি আছে বহুত হি সাফ সুত্রা আছে।

হ্যালো ভাই বন্ধু জয়সে কি আপনি দেখতে পান ফাঁকা মে এখানে দোকান আছে | যেখানে কিতাব কপি ড্র চকোলেট বিস্কুট খেলনা নিম--

রেস্টুরেন্টের ফটো আছে -এর নাম আছে গোকুল রেস্টুরেন্ট ।

হ্যালো ভাই বন্ধু জাইসে কি আপনি প্রথমে দেখতে পান এখানে এক কোনো সিঁড়ি লাগানো আছে | সায়েদ দেখতে পান কত ভিড় লাগা আছে ।